কিছু দূর দিয়ে দেখা যাচ্ছে ওই পাশে পাড় আছে নৌকার উপরে মাঝি দাঁড়িয়ে আছে বাঁশ নিয়ে নৌকাটাকে পার করবার জন্য।